একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। খুব সুন্দর সাজানো রেস্টুরেন্ট -টা অনেকগুলো জানলা রয়েছে। জানলা গুলো সব হলুদ রঙের।

রয়েছে সেখানে দুটো সিঁড়ি রয়েছে সামনে একটা বাচ্চাদের গাড়ি গাড়ি রয়েছে।

সামনে একটা সিঁড়ি রয়েছে পাশে আর একটা ছোট মতো ঘর রয়েছে একটা উঠোন মত করা আছে ।

অনেকরকম জামা রয়েছে সেখানে জার্সি রয়েছে সেখানে সাজানো রয়েছে সাদা লাল সবুজ হলুদ নীল ।

সেখানে ছোট বড় অনেক গাজ রয়েছে। সাইডে একটা পর্দা টাঙ্গানো আছে। পিছন দিয়ে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি । বিল্ডিং - টা সাদা রঙের বিল্ডিং ।